এখানে একটি গাড়ির গ্যারেজ দেখা যাচ্ছে।

এখানে একটা অফিস -এর রিসেপশন রুম দেখতে পাচ্ছি।

দেওয়াল টি_ভি একটা দেখা যাচ্চে।

ছাইডে চাটনি দেওয়াও রয়েছে।

পাথরের উপরে একজন লোক দাঁড়িয়ে আছে গায়ে টিশার্ট একটি।

উপরে দুইটি জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে।

চারটি লোক চারপাশে দাঁড়িয়ে লাঠির মতো হাতে দিয়ে উপরে কাপড় ঝোলানো রয়েছে।

আর দুইটি লোক দেখা যাচ্ছে ভিতরে একজন চেয়ারে বসে আচে।

একটি য়ামা গাড়ির বোর্ড ঝোলানো রয়েছে।

সাইড -এ একটি শাটার দেখা যাচ্ছে।